এখানে দেখতে পাচ্ছি একটি প্রোগ্রাম হচ্ছে যেখানে অনেক লোকজন আছে ডি_জে লাইট ঠ--

চারোদিকে খুব সুন্দর সবুজ প্রকৃতি অনেকগুলি শিশু স্লিপারে উঠানামা করছে অনেকগুলি শিশু খেলা করছে এখানে এসে।

এইখানে আমি একটি হোটেলের ছবি দেখতে পাছ--

তারপর এখানে অনেকগুলো গাড়ি আছে যীশুখ্রীষ্ট আছে কৃষ্ণ আছে।

ত্রিপুরা অ্যাসেস্ট আগরতলা আর একটা এম্বুলেন্স যাচ্ছে দুইজন ভদ্র মহিলা এদিকে আসছে।

টেডি বিয়ার অনেকগুলি একটা ।

সঙ্গে আরেকটা লাল রঙের গাড়ি একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে পাশে একটা দুকান রয়েছে দুকানের মধ্যে চিপস চিপস অনেকগুলি দেখা যাচ্ছে।

এখানে আমি একটা সেলুনের ছবি দেখতে পাচ্ছি।

দুইজন কর্মী হাতুড়ি দিয়ে কিছু একটা ভাঙার চেষ্টা করছে।

এখানে আমি একটি এটিএমের ছবি দেখতে পাচ্ছি।

মসজিদটার কালার হচ্ছে সবুজ আর সাদা।

মসজিদের বিপরীত সাইড -এ রয়েছে একটি নতুন বিল্ডিং হচ্ছে নতুন বিল্ডিং আর একটা মা --

যে এখানে অনেকগুলি সুন্দর সুন্দর পেইন্টিং রয়েছে দুটো চোখ রয়েছে দুই কালারের খুব সুন্দর পেইন্টিংটা।

তার উপর উপরে ফ্যান চলছে এ_সি আছে চেয়ার টেবিল রয়েছে।

এ একজন লোক মানে পোলট্রিগুলি বোঝাই করে নিয়ে যাচ্ছে উনি দাঁড়িয়ে আছে।

ভেতরে রয়েছে একটা ছোট বাস-বাস্কেট তারপরে আলুর ব আলুর বস্তা তারপর চিপস বিস্কি--

জেল আশ্রম রোড ধলেশ্বর আগরতলা।